জাভাতে this keyword ব্যবহারের tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
this কীওয়ার্ডের ব্যবহার
ফীল্ডের সাথে this কীওয়ার্ডের ব্যবহার
this keyword কন্সট্রকটরের শৃঙ্খলার জন্য ব্যবহার
এখানে
tutorial অনুসরণ করতে
eclipse ব্যবহার করে constructor তৈরী সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখন আমরা this কীওয়ার্ডের ব্যবহার দেখব
কন্সট্রকটরে this হল বর্তমান অবজেক্টের reference
this ব্যবহার করে আমরা কন্সট্রকটরের মধ্যে বর্তমান অবজেক্টের যেকোনো সদস্য refer করতে পারি
এখন আমরা ফীল্ডের সাথে this কীওয়ার্ডের ব্যবহার দেখব
this keyword আমাদের নামের দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে
আমরা এখানে একটি এরকম উদাহরণ দেখতে পারি
এটি করতে eclipse খোলা যাক
student class খুলুন যা আমরা আগের tutorial তৈরী করেছি
default constructor comment করুন 1টি প্যারামিটারের সাথে constructor comment করুন
এছাড়াও প্রথম দুটি objects তৈরী করতে code comment করুন
এখন parameterized constructor লক্ষ্য করুন
the _ roll _ number এবং the _ name arguments কন্সট্রকটরে passed করেছে
roll _ number এবং name roll instance ভ্যারিয়েবল
এখন arguments নিজেই roll _ number এবং name এ পরিবর্তন করি
সুতরাং কন্সট্রকটরে রয়েছে:
roll _ number = roll _ number এবং name = name
এখন file সংরক্ষণ করে run run তাই ctrl s এবং ctrl f11 টিপুন
আমরা নিম্নরূপে output পাই:
i am a parameterized constructor
এখন code ফিরে আসি
আমরা code দুটি সতর্কবার্তা দেখি
মাউসকে সতর্কতা চিহ্ন এ নিয়ে যান
এখানে দেখি the assignment to the variable roll _ number has no effect
এবং the assignment to the variable name has no effect
এর কারণ roll কন্সট্রকটরে roll _ number এবং name roll local ভ্যারিয়েবল
local ভ্যারিয়েবল হল সেই ভ্যারিয়েবল যা method বা ব্লকের মধ্যে উপলব্ধ
এখানে roll _ number এবং name 11 এবং raju তে ইনিসিয়েলাইজ করা হবে
কারণ আমরা 11 এবং raju কন্সট্রকটরে passed করেছি
কিন্তু একবার তা কন্সট্রকটরের বাইরে এলে তা এক্সেস করা সম্ভব নয়
তারপর আমাদের জানা শুধুমাত্র roll _ number এবং name roll instance ভ্যারিয়েবল
একবার object তৈরীর পর তাদের 0 এবং null এ ইনিসিয়েলাইজ করা হয়েছে
আমরা output পেয়েছি 0 এবং null
এখন কন্সট্রকটরের মধ্যে একটি ছোট পরিবর্তন করা যাক
তাই লিখুন this dot roll _ number = roll _ number
এবং this dot name = name
এখন file সংরক্ষণ করে run run তাই ctrl s এবং ctrl f11 টিপুন
নিম্নরূপে output পাই:
এর কারণ roll this dot roll _ number এবং this dot name instance ভ্যারিয়েবল roll _ number এবং name এ refer করে
এবং এখানে roll _ number এবং name roll arguments যা method passed করা হয়েছে
local এবং instance ভ্যারিয়েবলের মধ্যে দ্বন্দ্ব এড়াতে আমরা this keyword ব্যবহার করি
এখন কন্সট্রকটরের শৃঙ্খলার জন্য আমরা this কীওয়ার্ডের ব্যবহার দেখব
this কীওয়ার্ডের ব্যবহার কন্সট্রকটরে অন্য constructor call করতে করতে পারি
constructors একই class হতে হবে
একে explicit constructor invocation বলা হয়
এখন student class ফিরে আসি so আমরা তৈরী করেছি
এখন কমেন্টগুলি মুছে ফেলুন
এখন প্রথম দুটি constructors instance ভ্যারিয়েবলকে তাদের মান প্রদান করতে এই অংশ comment করুন
তারপর সেই অংশ comment করুন যা দ্বিতীয় এবং তৃতীয় objects তৈরি করে
এখন প্রথমে প্যারামিটার ছাড়া কন্সট্রকটরে আসা যাক
কোঁকড়া বন্ধনীর পর লিখুন this প্রথম বন্ধনীতে 11 এবং semicolon
দ্বিতীয় কন্সট্রকটরে লিখুন this প্রথম বন্ধনীতে 11 comma double উদ্ধৃতির মধ্যে raju semicolon
এখন file সংরক্ষণ করে run run তাই ctrl s এবং ctrl f11 টিপুন
নিম্নরূপে output পাই:
i am a parameterized constructor
i am a constructor with a single parameter
i am a default constructor
এখন আমি output ব্যাখ্যা করব
object তৈরীর পর তার সম্বন্ধীয় constructor কল করা হয়
এখানে উপস্থিত constructor হল no argument constructor
control কন্সট্রকটরে প্রথম line আসে
এটি this বন্ধনীতে 11 statement কার্যান্বিত করে
সুতরাং এটি সেই constructor calls করে calls একক integer argument গ্রহণ করে
তারপর control this প্রথম বন্ধনীতে 11 comma raju then আসে
সুতরাং এটি constructor calls করে calls 1 the integer এবং 1 the string গ্রহণ করে
সুতরাং এই constructor এক্সিকিউট হয়েছে এবং আমরা output পাই i am a parameterized constructor
এখন instance ভ্যারিয়েবল 11 এবং raju তে ইনিসিয়েলাইজ করা have
এখন control calling কন্সট্রকটরে ফেরৎ যায়
সুতরাং দ্বিতীয় constructor এক্সিকিউট করা হয়
আমরা output পাই i am constructor with a single parameter
তারপর control প্রথম কন্সট্রকটরে যায় এবং executes করে
আমরা output পাই i am a default constructor
তারপর studentdetail method এক্সিকিউট করা হয়
আমরা 11 এবং raju পাই
একটি ছোট পরিবর্তন করি
এই this স্টেটমেন্টকে কন্সট্রকটরে শেষে রাখুন
আমরা একটি compiler error পাই
মাউসকে error চিহ্নে নিয়ে যান
এরর হল constructor call must be the first statement in a constructor
আমাদের এটি কন্সট্রকটরের প্রথম line করা আবশ্যক
সুতরাং এটিকে কন্সট্রকটরের প্রথম line করুন
এখন আমরা দেখি যে error চলে গেছে
in tutorial আমরা শিখেছি
ফীল্ডের সাথে this কীওয়ার্ডের ব্যবহার
কন্সট্রকটরের শৃঙ্খলার জন্য এর ব্যবহার
this keyword কিভাবে কন্সট্রকটরে ব্যবহার করা উচিত
আত্ম মূল্যায়নের জন্য পূর্বে তৈরী করা employee class:
দুটি প্যারামিটারের সাথে constructor তৈরী করুন
instance ভ্যারিয়েবল ইনিসিয়েলাইজ করতে this keyword ব্যবহার করুন
1 টি এবং কোনো প্যারামিটার ছাড়াও constructor তৈরী করুন
tutorial আলোচিত this ব্যবহার করে constructors শৃঙ্খলিত করার চেষ্টা করুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে;
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি
আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি ধন্যবাদ